এবং ছেলেটি একটি নীল কালার প্যান্ট পড়ে আছে এবং এটি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এবং একটা জিও পোস্টার দেখতে পাচ্ছি এবং পোস্টার টির ঠিক উপরে লেখা আছে।

এটা সুন্দর ক্যাফে দেখতে পাচ্ছি এবং ক্যাফেটি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এবং তার ঠিক পাশে আমরা আরেকটি ক্যাফে দেখতে পাচ্ছি এবং এটি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এবং এই ক্যাফেটির ভিতরে আমরা অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছি এবং এটি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের।

এটি দেখতে পাচ্ছি এবং তার ঠিক পিছনে আমরা অনেক গাড়ি দেখতে পাচ্ছি এবং এটি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের কাছে এবং--

এবং তার ঠিক সামনের দিকে আমরা একটি লোকের ভিতর দেখতে পাচ্ছি এবং তার তার ঠিক পেছনের দিকে আমরা অনেক গুলি স্কুটি ও বাইক দেখতে পাচ্ছি এবং তার ঠিক পেছনের দিকে আমরা একটি সাইকেল দেখতে পাচ্ছি এবং তার ঠিক উপরের দিকে উঠে সাদা কালারের বিল্ডিং বাড়ি দেখতে পাচ্ছি এবং --

এবং আমরা একটি লাল কালার এর বাইক দেখতে পারছি এবং বাইক টি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের কাছে এবং তার ঠিক পেছনের দিকে আমরা একটি আকাশ দেখতে পারছি এবং আকাশটি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের কাছে এবং তার ঠিক উপরে একটি।